এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা এল.সি.ডি. টি.ভি. ।

একটা বেডরুম পর্দা কর্নার র‍্যাক ।

হেয়ার কাটিং হেয়ার স্পা বডি মাসাজ শেভিং করানো হয় যত্ন সহকারে।

এবং কিছু ট্রলার বা মৎস্যজীবীরা তারা মাছ ধরে বাড়ি ফিরছে। হয়তো আমাদের মতো কিছু সাধারণ মানুষকে আশ্বাস দেওয়াচ্ছে।

নানান ধরণের নাচ এক আমাদের এখন জগৎকে চোখ লাগিয়ে ধাঁদিয়ে দিয়েছে ।

সুস্থ জীবনের জন্য যোগ ব্যাম খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

এখানে অনেক ফুলের সমাহার রয়েছে। নানা নিত্য ধরণের ফুল।

যেখানে দূ উউ দূর দূরান্তর থেকে মানুষ আসে আমরাও যাই দেখতে।